এখানে আমি একটি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি।

রাস্তাটির পাশে অনেকগুলি দোকান আমি দেখতে পাচ্ছি।

একটি চেয়ার আমি দেখতে পারছি।

ভিতরে আমি একটি ফ্যান ও একটি লাইট কে লক্ষ করতে পারছি।

শার্ট গুলি নানান সারিতে তাকে তাকে সাজানো রয়েছে বা ঝোলানো রয়েছে।

বাড়িটি সম্ভবত টিনের ছাউনি করা আছে বলে মনে হচ্ছে।

তাকে তাকে অনেক জিনিসপত্র ও খাবার লক্ষ করা যাচ্ছে।

এ_সি আমি এখানে দেখতে পারছি।

এখামে আমি একটি গ্রামও অঞ্চল দেখতে পারছি।

কিছু খেলোয়ার খেলছে বলে মনে হচ্ছে।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি বিশ্বকর্মা ওয়েট ব্রিজের ছবি।

তাদের পরনে বিভিন্ন রঙের পোশাক রয়েছে।

কিছু সংখ্যক ছোট ছোও ঘাস লক্ষ্য করা যাচ্ছে।

বাজারের ভিতরে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে।

কিছু কচুরিপানা এখানে আমি লক্ষ্য করতে পারছি।

অন্যান্য কিছু ঘাস এখানে লক্ষ করা যাচ্ছে।

কিছু একটা বানাচ্ছে বলে মনে হচ্ছে।

এখানে আমি একটি স্টেট ব্যাঙ্ক দেখতে পাচ্ছি।